যেমন কাটাপোনা রুই মাছ ।

তার পর সোফা -ও আছে |

ও অনেক রকমের মাছ আমি দেখতে পাচ্ছি যেমন কি চিংড়ি মাছ।